কোল্ড ড্রিংকস আছে পামপার্স আছে।

এবং ঘুটকা আছে অনেক রকম মশলা -পাতি আছে।

সবই কোল্ডড্রিংকস টোল্ড ড্রিংকস য--

কালার কলেজ -টা কালারফুল আছে।

দেখে মনে হচ্ছে একটা পাবলিক গ্যরেজ ।

এই পাবলিক প্লেসে দারুন লাইট ফাইট --

এ বেশ অনেক গাড়ি ঢুকছে বেরোচ্ছে পেট্রোল নিচ্ছে। পেট্রোল ট্যাঙ্ক -ও ঢুকেছে।

বেশ এল .জি. -র শোরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।

অই পুরো স্টেজটা -ও সুন্দরভাবে সাজিয়েছে বেশ লাইটিং টাইটিং অনেক কিছু আছে।

যেখানে অনেক চওড়া উপর দিয়ে একটা ব্রিজও চলে গেছে।

পার্ক -এর মধ্যে অনেক স্টল আছে। অনেকে--

লোক যাতায়াত করছে বেশ সুন্দর সুন্দর।

একটা বড় কাপড়ের দোকান যেখানে অনেক রকমের কাপড় --

দূর দিয়ে একটা জে সি.বি.ও যাচ্ছে রাস্তা দিয়ে সামনে।